রোড আছে রোড এর মধ্যে অনেক অটো আছে সাইকেল আছে বাইক আছে-এ

ওর মধ্যে আরো খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটা অপুর্ব-ও জায়গা

আরে এখানে একটা পার্ক টাইপ -এর সেটাও ভালো দেখতে খুবই সুন্দর।

একটা বাড়ি আছে বাড়ির উপরে দুটো বোর্ড লাগানো আছে-এ বাড়ির সামনে একটা ছোট কুঁড়ে ঘর আছে--

একটা অফিস আছে-এ। অফিস -টা খুবই সুন্দর। রোড আছে-এ কালার করা আছে-এ। ছোট ছোট ছোট ক করে আরো কিছু ঘাস টাস আছে-এ।